এবং গাড়ি ঘোড়াও এখান দিয়ে চলাচল করছে।

এই চিত্রে দেখানো হয়েছে একটি ঠাকুরের মন্দিরের ছবি। এই মন্দিরটা সাদা রঙ এর এবং তার সামনে অনেকজন রয়েছে।